এটি একটি মন্দির। মন্দিটি গ্রামে অবস্থিত। মন্দিরটি বহু প্রাচীন।

দৃশ্য টিতে কিছু সিঁড়ি আছে তার ওপরে দুটি দোকান সাগা হেলথ কেয়ার মালদা পলিক্লিনিক এন্ড ডায়াগনিস্টিক |